এটি একটি স্কুলের বাইরের অংশ যেখানে দেখা যাচ্ছে-এ বেশ কিছু বাস দাঁড়িয়ে রয়েছে যেগুলো হলুদ রঙের এবং এখানে একটি বড়ো --

এবং গাইড় রয়েছে বেশ কয়েকটি মহাপুরুষের ছবি লাগানো স্কুল -টি বেশ বড় ।